এখানে সামনে একটি হোটেল দেখা যাচ্ছে।

আবার এখানে একটি টি_বি দেখা যাচ্ছে আবার হোটেলের মধ্যে একজন লোককে দেখা যাচ্ছে আবার এখানে এ_সিও দেখা যাচ্ছে।

আবার ওইপাশে দুইজন লোক বসে আছে।

স্কুলের পাশে একটি মাঠ রয়েছে।

তার নিচে গর্তের মধ্যে অনেকগুলা--

উঠেছে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে আবার এর চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে মন্দিরের চারপাশে।

আবার এখানে পাশে একটা ফায়ার এক্সটিঙ্গুইশার দেখা যাচ্ছে।

তিনজন মহিলাদেরকে দেখা যাচ্ছে আবার একজন ছেলেকে দেখা যাচ্ছে যে পাথরের মধ্যে--

আর একটা পিলারও দেখা যাচ্ছে।

গ্রামটিকে দেখছে আবার এই পাশ থেকে কিছু ছেলেদের দেখা যাচ্ছে।

পোল্ট্রি ফার্মের মধ্যে অনেকগুলা পোল্ট্রি মোরগদের দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি সিঁড়ি রয়েছে সিঁড়ির একদম নিচে দুইজন লোককে দেখা যাচ্ছে দাঁড়িয়ে নদীকে দেখছে।

আবার একটি ঘড়িও দেখা যাচ্ছে।